এটিএমের পাশে একটি সাইকেল রাখানো রয়েছে।

ভিতরে একটি ডাস্টবিন দেখা যা--

ছেলেটার সামনে একটি ঘটি দেখা যাচ্ছে।

পিছনে একটি বড় বিল্ডিং রয়েছে।

কাঁচের ডোমের পাশে আগুন লাগা রয়েছে।

রাস্তার পাশে একটি আইসক্রিমের দোকান আছে।

ওপরে কয়েকটি ফ্যান লাগানো আসে।

পিছনে একটি কাঠের গ্যালারি দেখা যাচ্ছে।

টেবিল -এর পাশে কয়েকটি সেলে দেখতে পাচ্ছি